বড় পোস্ট -টাতে একটা সি_সি ক্যামেরা লাগানো।

রাস্তার পাশে অনেক ফুলের গাছ দেখা যাইতাসে।

একটা বড় পুকুর দেখা যাইতেছে।

পুকুরটা চারপাশে বেড়া দেওয়া।

এটা একটা খাওয়ার দোকান।

এখানে সার বোর্ড -এ অংক বুঝাইতেসে।

সাইডে নীল সবুজ হলুদ রঙের লাইট জ্বলতেসে।

আমি এখানে কয়েকটা বিল্ডিং দেখতাসি।

মূর্তিটার ঘাড়ে একটা চাদরের মতো।

হাতে একটা বাজুর মতো কিছু করানো।

একজন বইসা আসে একজন দাঁড়ায়া আসে।

রেক -এ অনেক ধরনের শ্যাম্পু দেখা যাইতেছে।

পাহাড়ের উপরে সাদা সাদা মেঘ দেখা যাইতাসে।

সাইড -এ অনেক জঙ্গল দেখা যাইতেসে।

এটা একটা মন্দিরের ছবি দেখা যাইতেসে।

দুইটা গডরেজ দেখতেসি একটা একটু ছোটো আর একটা একটু বড়ো।

দেওয়ালে লাল রঙ করা আর একটা ঠাকুরের ছবি লাগানো।

প্যান্ডেল -টা সাদা কমলা সবুজ রঙের বেলুন ও রিবন দিয়ে সাজানো হয়েছে।

মন্ডপে তিনজন বইসা আসে একজন শুয়া আসে।

মন্দিরের সাইডে তিনটা চেয়ার দেখা যাইতাসে।

সামনে একজন লোক ফোন দেখতেসে।

একটা বড়ো লাইট পোস্ট দেখতাসি যেখানে লাইট জ্বলতেসে।

এটা একটা নার্সিং রুম -এর ছবি।

সিঁড়ির উপরে একজন মহিলা দাঁড়ায়া আছে।

ওপরে একটা লাইট আছে।

খাঁচার ভিতরে অনেকগুলো সাদা রঙ্গের মুরগি আসে।

পিছনে একটা সাদা রঙের বিল্ডিং দেখা যাইতাসে।

বিল্ডিংটার নীচে একটা দোকান খোলা আর একটা দোকান বন্ধ দেখলাম।

রথটাকে খুব সুন্দর কইরা ফুল দিয়া সাজানো হইছে।

সামনে অনেক লোকজন আছে।

দেওয়ালে আকাশী রং করা আর একটু নীচে লাল রঙের বর্ডার দেওয়া।